টেশানের নাম শালবাড়ি যা বাংলায় এবং ইংরেজিতে লাল আলোতে ল্যাখা রয়েছে।

মাঠের কিছু অংশ খোলা রয়েছে আর কিছু অংশে ঘাস ও ঝোপঝাড় রয়েছে।

আমরা এই ছবিতে একটি প্রবেশদ্বার দেখতে পাচ্ছি যেখানে নেতাজি বিদ্যাপীঠ লেখা রয়েছে।

দোকানে ছাদের ওপর কিছু বিজ্ঞাপনে ব্যানার টাঙানো রয়েছে।

মানুষটি একটি ধূসর রঙের জ্যাকেট --

এখানটি সম্ভবত কোন নদী বা বড় জলাশয়ের পার।

ভবনের সামনে কিছু সিঁড়ি রয়েছে যা ওপরে ওঠার পথ--

দেওয়ালে গভারমেন্ট অফ ইন্ডিয়া ল্যাখা রয়েছে।

আমরা এই ছবিতে একটি ব্যস্ত রাস্তার দৃশ্য দেখতে পাচ্ছি অনেক মানুষ রাস্তার দুই পাশে দাঁড়িয়ে আছে।

সামনে একজন শিক্ষক বোডের সামনে দাঁড়িয়ে পড়াচ্ছেন।

অন্য একজন ব্যক্তি হাত গুটিয়ে দাঁড়িয়ে আছে সম্ভবত তিনি পর্যবেক্ষক বা অতিথি।

আমরা এই ছবিতে একটি ছোট নদী বা জলাধার দেখতে পাচ্ছি সামনে দু' পাশে গাছপালা ও শুকনো মাটি রয়েছে যা জায়গাটিকে প্রাকৃতিক সৌন্দর্য দিচ্ছে।

খাটের উপর ও বস্তার মধ্যে নানা রঙের ফুল সাজানো আছে কিছু লোক ফুলের মালা বানাচ্ছে।

এটি এক ধরনের যন্ত্রাংশ যা শিল্প বা কৃষিকাজে ব্যবহৃত হতে পারে।

পেছনে কিছু সাইকেল ও বস্তা রাখা আছে।

আমরা এই ছবিতে একটি সুন্দর ময়ূর দেখতে পাচ্ছি।

রাস্তা পরিষ্কার ও মসৃণ যা হাঁটার জন্য ভালো জায়গা।

আমরা এই ছবিতে একটি গ্যারাজের দৃশ্য দেখতে পাচ্ছি।

বাইরে একটি সবুজ রঙের ট্রাক্টর দাঁড়িয়ে আছে মাটিতে কিছু চটি ও ছাতা পড়ে রয়েছে।

এখানে হলুত ও কমলা রঙের ফুল ফুটেছে।

আমরা এই ছবিতে একটি ছোটো দোকান দেখতে পারছি যার নাম দাস স্টোর্স ।

ঘরটি সুন্দরভাবে সাজানো এবং উপরের অংশে কিছু আলোকসজ্জার ঝুলানো রয়েছে।

চারপাশে সবুজ গাছপালা রয়েছে যা পরিবেশকে সুন্দর ও স্বাভাবিক দেখাচ্ছে।

সামনের অংশে একটি ছোট গাছ দেখা যাচ্ছে যা জায়গাটিকে আরো আকর্ষণীয় করে তুলছে।

বেশিরভাগ পণ্য হেডফোন ইয়ারফোন স্পিকার এবং অন্যান্য গেজেট সম্পর্কিত।

আলমারির নীচের দিকে কিছু কার্টিজ ও ইলেকট্রনিক সামগ্রী রাখা রয়েছে কা--

কাঠের ফ্রেম দিয়ে চার ভাগে ভাগ করা কাঁচের আলমারটি বেশ গোছানো দেখাচ্ছে।

ছাদে ঝাড়বাতি ঝুলছে যা হলরুমটিকে আরো সুন্দর করে তুলছে।

ছাদটি বাঁশ ও কাপ দিয়ে তৈরি যা একদম প্রাকৃতিক লুক দিচ্ছে।

ল্যাম্পের মতো ঝুলন্ত বাতিগুলো পরিবেশকে আরো সুন্দর করছে।

চারপাশে অনেক গাছপালা রয়েছে যা জায়গাটিকে শীতল ও মনোরম করে তুলছে।

ছবির মাঝখানে একটি সবুজ রঙের একতলা ভবন দেখা যাচ্ছে।

আমরা এই ছবিতে একজন মানুষকে দেখতে পাচ্ছি।

একটি বেগুনি রঙের শার্ট ও সানগ্লাস পড়েছেন।

দোকানের পাশে একটি ফ্রিজ ও বিজ্ঞাপন পোস্টাস লাগানো রয়েছে।

আমরা এই ছবিতে একটি সুন্দর এবং আরামদায়ক বেডরুম দেখতে পাচ্ছি।

দোকানের পাশে হ্যাপি বেবি জোন নামে আরেকটি দোকানের সাইনবোর্ড রয়েছে।

বেশ কয়েকটি ব্র্যান্ডের নাম ও লোগো বাক্সের গায়ে স্পষ্টভাবে দেখা যাচ্ছে।

তাদের হাতে সবুজ পাতার আকৃতির প্রপস আছে।

এটি রাতের দৃশ্য এবং চারপাশে উজ্জ্বল আলো জ্বলছে।

প্রবেশদ্বারের সামনে একটি ছোট নীল গেট রয়েছে আশেপাশে নারকেল গাছ এবং অন্যান্য গাছপালা রয়েছে।

জল পরিষ্কার এবং খুব জোরে প্রবাহিত হচ্ছে।

তাদের মধ্যে একজন কমলা রঙের টি-শার্ট ও কালো প্যান্ট পরা আরেকজন লাল টি-শার্ট পরে পাথরের উপরে বসে আছেন।

জলের ধোঁয়া ও ছি-ছিটে ফোটা স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে।

দোকানের সাটার খোলা আছে এবং ওপরে কিছু মরিচা পড়েছে।

আকাশ পরিষ্কার এবং দৃশ্যটি দিনের বেলায় তোলা হয়েছে বলে মনে হয়।

আমরা এই ছবিতে একটি ধর্মীয় উৎসবের দৃশ্য দেখতে পাচ্ছি একটি বড়ো কাঠামো ফুল ও পাতায় সুন্দরভাবে সাজানো রয়েছে।

আমরা এই ছবিতে একটি শহরের রাস্তার দৃশ্য দেখতে পাচ্ছি।

গরু রাস্তার মাঝখানে হাঁটছে যা সাধারণত ছোট শহর বা গ্রামে দেখা যায়।

মন্দিরের ভেতরে একটি দেবতার মূর্তি দেখা যাচ্ছে।

আমরা এই ছবিতে একটি পুরোনো ভবন দেখতে পাচ্ছি।

একটি নারকেল গাছ ভবনের সামনে দাঁড়িয়ে আছে।